কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে।

এখানে অনেক ব্যক্তি বসে আছে।

মহিলা রয়েছে মাক্স পড়ে আছে কত--

গাজর আছে মিষ্টি আলু আছে।

ক্যাপসিকাম আছে মরিচ আছে লঙ্কা।

এটা একটা ফলের দোকান অনেকগুলি ফল আছে আঙ্গুর আছে আপেল আছে স্ট্রবেরি আছে ম্যাংগো আছে।

সামনে একটা পপুলার হাউস লেখা আছে একটা দোকান।

গার্ডেনের ছবি।

একটা বড় রাস্তা অনেকগুলি দোকান।

এটা একটা ঝর্ণার সাইডের ছবি।

এটা একটা লেকচার রুম লেকচার অনেক--

লাল চেয়ার দেখা যাচ্ছে অসংখ্য সাইডে একটা টেবিল --

এর মধ্যে সামনে অনেক বড় একটা গ্রাউন্ড আছে।

এর মধ্য ব্যারিকেড রয়েছে পাতাবাহার ফুল ।

পাইপ কড়াই বালতি।

কেচি আছে বোতল আছে--

এটা একটা রাস্তার পাশের ছবি।

এটা একটা ত্যালের বি_ইউ_সি ।

ডাম্বেল দেখা যাচ্ছে দশ কেজি।

পনেরো কেজি বিশ কেজি একটা ব্যক্তি দাঁড়িয়ে।

একটা ফলের দোকান আছে একজন ব্যক্তি ফল বিক্রি করছে।

একটা ব্যাগ নিয়ে যাচ্ছে আম আছে নারিকেল আছে চালতা আছে।